দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষেরা এখানে পুজো দিতে আসে।

চারপাশে অনেক জিনিসপত্র সাজানো রয়ে --

সামনে একটি বাটিতে স্যুপ দেওয়া হয়ে --

একটি বিশাল বড় সাইজের মাছ দেখা যাচ্ছে।

এবং মাটিতে অনেকধরণের মাছ কে বরফ দিয়ে রাখা রয়েছে।

সামনে একজন ব্যাক্তি চেয়ার -এ বসে রয়েছে।

হল রুম -এর মধ্যে কারখানাটি রয়েছে।

এইখানে একটি ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ -টা অনেক দিনের পুরানো।

গাছ লাগানো বড়ো বড়ো গাছ লাগানো রয়েছে।

চড়ছে। আর চারপাশে অনেক নেটের বাউন্ডারি দিয়ে ঘেরা।

লাগানো রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন।

পুকুরের পারে অনেক গরুছাগল চরছে।

জানালা দেখা যাচ্ছে। সিলিং -এ ফ্যান রয়েছে।

চারপাশে অনেক গাছ পালা দেখা যাচ্ছে।

এইখানে একটি বড়ো মাঠ দেখা যা --

এইখানে প্রতিদিন প্রচুর ছেলেরা খেলতে আসে। ফুটবল বা ক্রিকেট খেলে।

দূরে একজন পুরুষ একজন মহিলা চেয়ার এ বসে রয়েছে ।